হ্যাঁ কেমন আছো

হুম ভালো আছি এখন কি করছো তুমি এই আহ বসেছিলাম বেশ ঠান্ডাটাও পড়েছে হ্যাঁ সত্যি এই মুহূর্তে weather এর অবস্থায় খুব একটা ভালো না আহ december মাস পরে গেল তারপরও এখন গরম রয়েছে প্রায় হ্যাঁ সেটাই december মাসে তো আগে বেশ ভালোই ঠান্ডা পড়তো এখনো কিন্তু সেইতো মানে ঠান্ডাটা খুব একটা ভালো পরেনি হ্যাঁ সেটাই বিষয় তার পর এখন কি করছো? এখনই বসে টুকটাক কাজ করছিলাম তা তুমি কি করছো

আহ pollution বাড়ছে আস্তে আস্তে আর air pollution water pollution এতটা বাড়ছে তো পাখিদের আসার পরিমান অনেকটা কমে যাচ্ছে এই শীতকালে তো ওই টার উপরে আমি একটা blog পড়ছিলাম বা খুব ভালো বেশ interesting বিষয়টা হুম interesting বটেই এবং আরেকটা জিনিস আমি আজকে দেখছিলাম আহ যে এই ফাইভ g আসার ফলে অনেক পি মানে পাখি ক্ষতি গ্রস্ত হচ্ছে অনেক পাখির বাচ্ছাও আরকি জম ডিম্ ফেটেই যাচ্ছে পরিণত হবার আগে তো আগামী দিনে এটা একটা আহ খারাপ সংকেত প্রকৃতির হুম সেটা অবশ্যই তুমি এখন যে ভাবে বিশ্ব উষ্ণয়সন হচ্ছে তাতে যে গরমটা বেশ ভালোই পড়ছে সেই গরমের পরিমান টাই বেশি মনে হয় হুম সেটাই আস্তে আস্তে শোনা যাচ্ছে যে আগামী দশ কুড়ি বছরের মধ্যে সমগ্র কুউপকুল বর্তী যেই সব দেশ গুলো রয়েছে সেগুলো পুরো জলের তলায় চলে যাবে

ক্ষেত্রে help করতে পারি একদম একদম এটাতো খুবই ভালো আর কি কি করা যেতে পারে তুমি কি suggest করছো আহ বৃক্ষ যেরকম যেটা তুমি বললে আহ বৃক্ষ রোপন ওটাতো খুবই ভালো একদম ওটা করা যেতে পারে আর এছাড়া এছাড়া আমরা আহ plastic ব্যাবহার য আহ অনেকটা কমাতে পারি কাগজের ঠোঙা বা পাটের ব্যাগ এই গুলো আমরা use করতে পারি product-carry করার জন্য

হ্যাঁ একদম এটাও আমরা করতে পারি অবশ্যই এবং মানুষের মধ্যে এই নিয়ে একটা সচেনতা তৈরী করা দরকার আমাদের একদম তো দেখা যাক আমরাও যদি কাজটা শুরু করতে পারি নিশ্চয় একটা ভালো ফল নিশ্চয় পাবো হ্যাঁ একদম দেখা যাক কি করা যাই এখন আরকি খু এই শীতকালে কোথাও ঘুরতে যাচ্ছ কি হ্যাঁ শীতকালে তো একটু ঘোরা ঘোড়াফেরাতে বেশ ভালোই লাগে তার সাথে যেটা হয় শীতকালে picnic ওটাও বেশ ভালোই লাগে তো এই বছর কি কোনো planning রয়েছে না আপাতত এখনো পর্যন্ত এই বছরের তো সেরকম কোনো planning হয়নি তবে picnic এর plan নিশ্চই আছে শীতকালে তো সেটা must করতেই হবে আমাদের হুম তা তো বটেই

আমাদের plan হচ্ছে একটা আমরা আহ আহ পূর্বস্থলীতে আমাদের একটা যাবার plan চলছে আমার আমার এক বন্ধু আর নন্দিনীদি বলে একটা দিদি আছে তো আমরা তিনজনে আহ পূর্বস্থলী যাবো december-januay মাসে ওখানে মানে Siberia থেকে অনেক পাখি আসে তো সেগুলোর আরকি একটাও দেখতে যাবো অনেক দিন ধরে ইচ্ছে পাশাপাশি ওখানে একটা হুম তোমার পাখিরা মানে পক্ষীলয় আছে ওই খানে কি বলে ওটাকে পাখিরালয় পাখিরালয় রয়েছে ওখানে একটা পাখিরালয় আছে ওটাও আমার খুব ইচ্ছে আছে দেখতে যাবার বা এটা খুব ভীষণই ভালো ওটাও আহ শীতকালে কোন জায়গাটা আমার তোমার পক্ষে মনে হয় ঘুরতে যাওয়াটা খুব আহ better হবে উম শীতকালে তুমি সমুদ্রে যেতে পারো ঘুরতে কিংবা আহ জঙ্গলে যেতে পারো যেমন বাঁকুড়া, পুরুলিয়া ওই দিকে ঘুরতে যাওয়া যেতে পারে

হ্যাঁ ওই দিক টা ফাঁকা অঞ্চল তুষের গ্রাম্য area শীত তো পরেই ওই খানে

একদম একদম একদম এত দূষণ এই দিকে কলকাতার এই দিকে যে শীত টা আমরা অনুভব করতে পারিনা

হ্যাঁ, হ্যাঁ সেটাই তো শীতকালে সেরকম কোকোথায় ঘুরতে যাওয়া হয়েছে এর আগে উম তেমন কোথাও হয়নি আগেরবার আগেরবার আমরা এমনি just তারাপীঠে ঘুরতে গিয়ে ছিলাম ও আমরাও মোটামুটি আমাদের একবার মোটামুটি শীতকাল গ্রীষ্মকাল সেরকম কোনো ব্যাপার হয় না যখনি হয় বেশ ঘুরে ঘুরে ফিরে শীতকালটা তেমন পাহাড়ের দিকে বেশ ঘুরতে ভালো লাগে একদম একদম শীতকালে পাহাড়ের দিকে ভালো লাগে but ঠান্ডা বেশি হয়ে গেলে একটু মুকিলি হয়ে যাবে হ্যাঁ, সেটাও ঠান্ডা লাগার একটা সম্ভবনা আসলে এই time টা weather change এ বাচ্চা বুড়ো সবারই মনে হয় বেশির ভাগ ঠান্ডা গরম লেগেই থাকে

সেটাই আমি ঠান্ডা গরমে মনে হয় ঘরোয়াটোটকা গুলো বেশি কাজ করে আমাদের আমি তো অন্তত তাই করি বেশিরভাগ ঘরোয়াটোটকায় বেশ ঠান্ডা লাগে সেটা উপকারিতা পাওয়া যায়

তারপর আর কি কি planning রয়েছে আর সেরকম planning আপাতত এখনো হয়ে ওঠেনি তো দেখা যাক january february টাও মোটামুটি একটু শীত থাকবে january তেও থাকে তো দেখা যাক january তে কাছেপিঠে কোথায় একটু ঘুরে আসা যায় কিনা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম কোথায় যাবা planning ভালো planning করে কয়েকদিনের জন্য ঘুরেও আসা যেতে পারে

হুম হুম সেটাই তা শীতকালে কি বিকেলে একটু বেশ খেলা ধুলা করা হয়

হ্যাঁ badminton খেলতে তো বেশ ভালোই লাগে শীতকালে করা হয় মানে mobile এ যতখন charge থাকে ততখন খেলাধুলো করা হয় এটা ভালো বললেন i mean mobile এ যতখন charge থাকে mines আমরা light জ্বালিয়ে খেলিতো তো mobile এর light এ যতখন থাকে ততখন মাঠে আর কি আমরা

তো তোমাদের কি খেলাধুলো করা হয় হুম হ্যাঁ মোটামুটি শীতকালে একটু আধটু badminton খেলা হয় বিকালে যেদিন ফাঁকা থাকা হয় তো সেদিন বেশ ভালোই লাগে badminton খেলতে

সেই ছোটবেলার আ দিন গুলো ছোটবেলায় যেমন রোজ নিয়ম করে এই December মাস টা খেলা হতো এখন ওতো রোদ না হলে বেশ ভালোই লাগে খেলতে মাঝেমধ্যে বা খুব সুন্দর আর কি কি করা হয় শীতকালে এই এই টুকটাক খেলাধুলা বেশি একটু বুদ্ধিমান এর সাথে রাত্রে কোনো একটা ঘোরা ফিরা হয়না শীত টা যা পড়েছে তবে ঘুরতে মন্দও লাগেনা খুব সুন্দর এরপর মানে কি planning আছে পড়াশোনা কি চলছে এবং আগামী দিনে কি planning চলছে হ্যাঁ পড়াশোনা তো চলছেই আমি তো যেহেতু medical line এ তো দেখা এই লাইনেই এগুলোর

তো তোমার কি তোমার কি plan তুমি কি করছো এখন আমি যা করছিলাম ওই তাই করছি ওই designing digital marketing ভালোই তো তো তোমাদের ওই দিকে এখন শীত কেমন পড়েছে শীত আছে মোটামুটি ভালোই শীত আছে but যেহেতু অতটা ঘর থেকে বেরোচ্ছিনা তো শীত টা অতটা বোঝা যাচ্ছে না না মানে এদিকে বেশ আজকেই শীত টা বেশ একটু ভালো অনুভব করতে পারছি গত কয়েকদিন অতটা শীত অনুভব হয়নি অতটা লাগেনি actually শীত তো আজকের এই শীতটা ভালোই মনে হচ্ছে december মাস টা পরেই গেছে শীত কালটা এসেছে এটা মনে হচ্ছে

হুম সেটাই তো আমরা যে উদ্যোগ টা নিলাম সেটা আসা করি আমরা

একদম একদম আমরা চেষ্টা করবো আমাদের আহ যে উদ্যোগটা আমরা নিয়েছি সেটা যেন আমরা আহ fulfil করতে পারি হ্যাঁ সেটাই আমরা চেষ্টা করবো অবশ্যই দেখা যাক কত দূর কি করতে পারি

একদম একটা planning করে যদি আমরা এগোয় আসা করছি আমরা আহ success ফুল হতে পারবো আমাদের প্লানিং এ হুম হুম সেটাই দেখা যাক আগে সচেতনতা তৈরী করি মানুষের মধ্যে যে আমরা এই কারকাজগুলো plastic টা বর্জন করবো গাছ লাগাবো এইগুলো মানুষের মধ্যে আগে আমরা গেথেদি তারপরে তো কাজ শুরু হবে আমাদের

এই এই বিষয়ে বেশ আলোচনা করছি একটু ভালোই লাগছে এইরকম weather এর আবহাওয়া তোমার আমাদের এইদিকের আবহাওয়া কে রকম তোমাদের ওই দিকে কি রকম আবোহাই এই বিষয়ে জানা হলো দুজনেরই বেশ ভালোই লাগছে উম এখন তো তেমন একটা phone ও করা হয় না আসলে ব্যাস্ততা এতটাই বেরে সেটাই এখন মানুষের জীবনে এত ব্যাস্ততা অনেকটাই বেরে গেছে

এই কাজ বাজে থাকি আর সময় হয় না আসলে সবাই এখন ব্যাস্ত ভীষণ

আগে ছটোবেলাটা যেমন এই december মাসটা আমরা বেশ ফাঁকা থাকতাম পরীক্ষা দিয়ে আমরা বেশ ফাঁকাই থাকতাম আগে December মাসটা এখনতো মনে হয় বড়ো হবার পর সেগুলোও আর হয় না বিভিন্ন কাজে ব্যাস্ত হয়ে গিয়ে december মাসটা আর ফাঁকা থাকা হয় না একদম সেটাই হয়েছে সমস্যা হ্যাঁ সেটাই সেটাই আমাদের আবার সোমবার থেকে আহ office যেতে হবে কি ঝ্যামেলা ও হ্যাঁ সেইতো তোমাদের দ্বারা office করে তাদের তো এই এক সমস্যা শনি রবি ছুটি পাওয়ার পর মনে হয় সোমবারের শীত সকালটা আর উঠতে ইচ্ছা করে কম্বলের তলা থেকে হ্যাঁ সেটাই মানে সবারির মানে সকালটা উঠতে শীতকালে খুবই সমস্যা হয় গরম কালটা অতটা তা হয় না ঠিক গরমে প্যাচ প্যাচে গরমে এমনি উঠে পড়তেই হয় সেটাই সমস্যা হ্যাঁ সেটাই একটু সমস্যা হয় but ঠিক আছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে হ্যাঁ সেই এখন office থাকলে তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাই

তারপর এই চলছে

হ্যাঁ বেশ অনেক কিছু জানা গেল

হ্যাঁ হ্যাঁ আমরা পরবর্তী তে কি উদ্যোগ নেবো এই নিয়ে সেটাও বেশ আমরা একটু আলোচনা করতে পারলাম হ্যাঁ সেটাই খুব ভালো লাগলো কথা মানে তোমার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে আমরা আমাদের উদ্যোগটা যদি বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়েও দিতে পারি সেটাও খুবই ভালো হবে দুজনের বাড়ির লোকের সাথে পরিবারের সাথে এগুলো নিয়ে আলোচনা করলে সেটাও অনেক ভালো

দেখা যাক কত দূর কি করতে পারি একদম আসা করবো আমরা এই আহ হম আগামী কালে ওই বিষয়ে আমরা আলোচনা করতে পারি যদি আমরা সকালের দিকে সময় পাই কারণ রবিবার খুব আশাকরি ছুটি সময় পেলেই যেন হ্যাঁ, আমরা সময় পেয়ে যেন এই বিষয়ে আলোচনা করতে পারি। রবিবার এমনি ছুটি থাকে soy think আমরা রবিবার দিন আহ এইটা করতে পারি হ্যাঁ হ্যাঁ একদমই তাই রোববার টা সবার ছুটি থাকে মোটামুটি free থাকা হয় তাহলে আমরা রোববার দিন এই বিষয়ে আলোচনা করবো এবং আমরা আগামী কি কি step আহ সেখানে নেবো তো আমরা সেই বিষয়ে কথা বলবো হ্যাঁ একদমই তাই ভালোই হলো কথা বলে এই বিষয়ে হুম হুম ভীষণ ভালো লাগলো এই সব বিষয়ে জানতে পারলাম

ঠিক আছে দেখা যাক আমরা এটা নিয়ে কি করতে পারি কারণটা বেশ ভালোই রয়েছে

হ্যাঁ শুনতে পাচ্ছি বল আচ্ছা আচ্ছা আমিও সেই শীতকালে কি বাড়িতে কাও রির ঠান্ডা ফান্ড লাগলো নাকি

আচ্ছা না লাগলেই ভালো না হলে সেই আবার ওষুধ পত্র

ওটাই সমস্যা অসুবিধা নেই খুব একটা দেখা যাক আপতা ততো ঠিকই আছে সব হুম আমাদের আমরা তো আবার ঠান্ডা লাগলে খুব একটা ওষুধ পত্র খাই না বেশ ঘরোয়া টোটকা বিভিন্ন ওই রাম তুলসীপাতাই সবই আমাদের বেশ ঠান্ডা টা কমে যায় এই গুলো বেশ টয় টোটকা গুলো খুবই ভালো সেটাই আমি ঠিকই আছি অসুবিধা নেই আহ আমরা তাহলে আগামী আহ আহ আগামী কালে এই বিষয়ে আরেকটু ক বিস্বিস্বিস্তারিত ভাবে আলোচনা করবো আমরা এতটুকুই আলোচনা তা স্থগিত রাখি আশা করছি সকালের দিকে free থাকবে কাল তো আমরা তো এই বিষয়ে কথা বলবো okay

টাটা রাখলাম